নমস্কার বন্ধুগণ
জীয়োজেব্রার পরিচিতির এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়াল এ আমি আপনাদের জীয়োজেব্রার সঙ্গে শুরু করার জন্যে মূলসূত্রের পরিচয় করাব
জীয়োজেব্রা কি
এটি একটি মুক্ত গাণিতিক সফ্টওয়্যার এবং wwwgeogebraorg থেকে এটি ডাউনলোড করা যাবে
এটি কম্পিউটার এর সাহায্যে শেখার জন্যে উপযোগী কারণ এটি ইন্টারেক্টিভ এবং আপনি জ্যামিতিক চিত্রের বীজগাণিতিক রাশি এক্সপ্রেশন দেখতে পারেন
এটি জ্যামিতি বীজগণিত তথা ক্যালকুলাস কে সংযুক্ত করে
সুতরাং আপনি জ্যামিতিক পরিসংখ্যান গঠন করতে পারেন সমীকরণ প্রবেশ করাতে পারেন তাছাড়া ভেরিয়েবলস ভেক্টরস ইত্যাদির সঙ্গে কাজ করতে পারেন
জীয়োজেব্রার সঙ্গে শুরু করতে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 32400 ব্যবহার করছি
যদি আপনি ইতিমধ্যে জীয়োজেব্রা স্থাপন করে থাকেন তাহলে উবুন্টু মেনু আইটেম এ যান অ্যাপ্লিকেশন শিক্ষা এডুকেশন বা বিজ্ঞান সাইন্স এবং জীয়োজেব্রা আবেদন অ্যাপ্লিকেশন এ টিপুন
যদি আপনি জীয়োজেব্রা স্থাপন না করে থাকেন তাহলে জীয়োজেব্রা স্থাপন করার জন্যে আপনি সিস্টেম এডমিনিসট্রেশন সাইনেপ্টিক প্যাকেজ ম্যানেজার এ যান
এখন জীয়োজেব্রা উইন্ডো অন্বেষণ করি
এই টিউটোরিয়াল এ আমি সংক্ষেপে মেনু বার টুল বার তাছাড়া টুল ভিউ গ্রাফিক্স ভিউ এবং বীজগণিত ভিউ ইনপুট বার তথা কমান্ডস ব্যাখ্যা করব
একটি জীয়োজেব্রা উইন্ডো এরকম দেখায়
এটি তে যেকোনো উইন্ডো ভিত্তিক আবেদন অ্যাপ্লিকেশন থাকে যেমন একটি আদর্শ তালিকা মেনু বার
টুল বার জীয়োজেব্রার কম্পাস বাক্সের মত হয়
টুল ভিউ বলে যে কোন টুলটি নির্বাচিত হয়েছে এবং ব্যবহার করার জন্য প্রস্তুত আছে
গ্রাফিক ভিউ হল জীয়োজেব্রার অঙ্কন প্যাড
আপনি এই প্যাডের উপর জ্যামিতিক চিত্র গঠন করতে পারেন
এটি এলজেব্রা ভিউ
আপনি এই উইন্ডোতে অঙ্কন প্যাডের উপর সব জ্যামিতিক চিত্র গঠনের বীজগাণিতিক এক্সপ্রেশন দেখতে পারেন
ইনপুট বার আপনাকে বীজগাণিতিক সমীকরণ প্রবেশ করানোর অনুমতি দেয় যা অঙ্কন প্যাড এবং সাথে সাথে এলজেব্রা ভিউতে দৃশ্যমান হবে
ইনপুট বারে জীয়োজেব্রা দ্বারা সমর্থিত কমান্ড এই ড্রপ ডাউন তালিকায় আছে
অঙ্কন প্যাড জীয়োজেব্রাতে সর্বদা দৃশ্যমান এবং এটি বন্ধ করা যাবে না
ভিউতে গিয়ে এবং গ্রিড বিকল্পের উপর পরীক্ষা করে আপনি অঙ্কন প্যাডে গ্রিড ব্যবহার করতে পারেন
একইভাবে যদি আপনি এটা দেখতে না চান তাহলে অক্ষ আন চেক করতে পারেন
এই টিউটোরিয়ালের জন্য আমরা অক্ষ এবং গ্রিড দৃশ্যমান রাখব
যদি আপনি বীজগণিত এলজেব্রা ভিউ অথবা ইনপুট বার বন্ধ করতে চান তাহলে আপনি ভিউ তে গিয়ে ওই বিকল্প আন চেক করে এটা করতে পারেন
এই টিউটোরিয়াল থেকে ইনপুট বার সরিয়ে দেওয়া যাক
এখন টুল বার এবং কম্পাস বাক্স সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব
টুল ব্যবহার করার জন্যে যে কোনো একটি আইটেমের উপর টিপুন
লক্ষ্য করুন যখন আপনি এটিতে টিপবেন তখন একটি গাঢ় নীল রঙের সীমানা আইটেমটির চারপাশে প্রদর্শিত হবে এর মানে এটি নির্বাচিত হয়েছে তাছাড়া টুল ভিউতে এর নাম এবং কিভাবে এটা ব্যবহার করবেন তার একটি ইঙ্গিত ও প্রদর্শিত হবে
মুভ অঙ্কন প্যাড টুল আইটেমের ডানদিকে আছে
এটির উপর টিপুন এবং তারপর আঁকার প্যাডে টিপুন
বাম মাউস বাটন টিপে রাখুন এবং অঙ্কন প্যাডকে আকাঙ্খিত জায়গায় নিয়ে যান
যদি আমরা কম্পাস বাক্সের মধ্যে পেন্সিল দিয়ে শুরু করি জ্যামিতিতে আমরা একটি বিন্দু পেন্সিল দিয়ে আঁকতে পারি
পেন্সিল টুল এখানে আছে
যদি আপনি টুলের কোণে একটি ছোট লাল ত্রিভুজে টেপেন তাহলে আপনি সমস্ত পেন্সিল বা বিন্দু সরঞ্জামগুলি দেখতে পাবেন
একইভাবে টুল আইটেমস এর পরবর্তী সেট রেখার জন্য
এখানে উল্লম্ব বাইসেক্টারস বা চতুর্ভুজ পলিগন বা বহুভুজ তাছাড়া বৃত্ত ইত্যাদি আছে
এই টিউটোরিয়াল এ আমরা দেখব বিন্দু রেখাংশ সমান্তরাল রেখা তাছাড়া উল্লম্ব রেখা তৈরী করা পরিমাপের বস্তু বস্তুর বৈশিষ্ট্যাবলী পরিবর্তন এবং ফাইল সংরক্ষণ করা
এখন কিছু বিন্দু আঁকি
নিউ পয়েন্ট বিকল্প নির্বাচন করুন অঙ্কন প্যাডে যেকোনো স্থানে টিপুন
আপনি নতুন বিন্দু পাবেন
বিজ্ঞপ্তি যে বিন্দু অঙ্কন প্যাড এবং বীজগণিত এলজেব্রা ভিউ উভযের উপর প্রদর্শিত হচ্ছে
সমস্ত টুল আইটেম অঙ্কন প্যাডের উপর টানা হয়েছে একে জীয়োজেব্রাতে অবজেক্টস বলা হয়
বিন্দু A এবং B হল ফ্রী অবজেক্টস কারণ তারা অঙ্কন প্যাডের অন্যান্য বস্তুর উপর নির্ভরশীল নয়
সেগমেন্ট বেতভীন ত্ব points এ গিয়ে বিন্দু A এবং B ব্যবহার করে আপনি একটি রেখাংশ আহরণ করতে পারেন বা অঙ্কন প্যাডের উপর কোথাও টিপুন এবং আপনি দুটি নতুন বিন্দু তাছাড়া এই দুটি বিন্দুর মধ্যে একটি রেখাংশ পাবেন
একইভাবে একটি বিন্দু এবং তারপর রেখা যাচাই করে আপনি একটি উল্লম্ব রেখা টানতে পারেন এবং আপনি বিন্দু D থেকে একটি উল্লম্ব রেখা পাবেন যা রেখাংশ সিডি এর উপর উল্লম্ব হবে
একটি সমান্তরাল রেখা এখানে যে কোনো একটি বিন্দুতে টিপব এবং আব নির্বাচন করব
আমি বিন্দু E থেকে AB এর উপর একটি সমান্তরাল রেখা পাবো
যদি এখন আপনি এখানে এই টুলে যান আপনি দুটি বস্তুর ছেদবিন্দু অর্থাত পয়েন্ট অফ ইন্টারসেক্সন খুজতে পারেন এবং ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস এ টিপুন
যখন আপনি মাউসকে প্রতিচ্ছেদ অর্থাত ইন্টারসেক্সন এ নিয়ে যান তখন সেই সময়ে উভয় বস্তু লক্ষণীয হবে টিপুন এবং আপনি দুটি বস্তুর প্রতিচ্ছেদ পাবেন
দূরত্ব পরিমাপ করার জন্যে ডান দিকের চতুর্থ টুল বার টিপুন এবং ডিসট্যান্স ওর লেংথ টুল নির্বাচন করুন
আপনি এখানে DF এ টিপে দুটি বিন্দু নির্বাচন করে বিন্দুগুলির মাঝের দূরত্ব পরিমাপ করতে পারেন অথবা আপনি একটি সম্পূর্ণ রেখাংশ নির্বাচন করতে পারেন
উল্লেখ্য যে গ্রিডে কোন ইউনিট নেই
আমরা এককের নাম সম্পর্কে বিস্তারিত ভাবে আরো উন্নত বিষয়ে জানব
তার আগে আপনি প্রতিটি আইটেমের রঙ এবং লেবেল এর মত বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন
যদি আপনি কোনো বস্তুর ছবি আঁকতে না চান তাহলে এখানে অ্যারো কি ব্যবহার করুন
সুতরাং আপনি যখন এটি ব্যবহার করবেন এটি অঙ্কন প্যাডে কোনো বস্তু আঁকবে না
বস্তুর বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করার জন্যে মাউসকে বস্তুর উপর অগ্রসর করুন যখন ওটি লক্ষণীয হবে রাইট ক্লিক করুন এবং অবজেক্ট properties এ টিপুন
এখন কিছু মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা যাক এবং বিস্তারিত বর্ণনা আগে আরো উন্নত বিষয়ে জানব
নাম পরিবর্তন করার জন্যে একটি নতুন নাম লিখুন
আপনি একটি ক্যাপশনশিরোনামাও লিখতে পারেন
আপনি বস্তু প্রদর্শন করা অথবা না করা চয়ন করতে পারেন
আপনি লেবেলকে প্রদর্শন না করা চয়ন করতে পারেন অথবা এর মধ্যে থেকে যে কোনো একটি বিকল্প প্রদর্শন করতে পারেন
ক্যাপশন শিরোনামা কে অন রাখি
কলর ট্যাবে আপনি রেখার রঙ পরিবর্তন করতে পারেন
শৈলী স্টাইল ট্যাবে আপনি বেধ পরিবর্তন করতে পারেন এবং আপনি শৈলী পরিবর্তন করতে পারেন
আপনি যখন এটি বন্ধ করবেন আপনি রেখাকে নতুন চেহারায় দেখবেন
বাম দিকের টুল আইটেম অর্থাত মুভ টুল আইটেম শেখানোর জন্যে অত্যন্ত উপযোগী কারণ এটা পাঠকে গতিশীল এবং ইন্টারেক্টিভ করে তোলে
সমস্ত বস্তু স্থানান্তরিত হতে পারে
যখন ফ্রী অবজেক্ট স্থানান্তরিত হয বস্তুগুলি তাদের বৈশিষ্ট্য সংরক্ষিত রেখে ফ্রী অবজেক্টস এরমুক্ত বস্তুসমস্ত নির্ভরশীল বস্তুগুলি স্থানান্তরিত হবে
উদাহরণস্বরূপ যদি আমরা বিন্দু A অথবা B স্থানান্তরিত করি তাহলে আপনি লক্ষ্য করবেন যে নিজস্ব প্যারালাল প্রপারটিজ বজায় রেখে সমান্তরাল রেখা ও স্থানান্তরিত হয়
ফাইলকে সংরক্ষিত করার জন্যে ফাইল আইটেমটি নির্বাচন করুন তারপর সেভ এএস নির্বাচন করুন
ফোল্ডারকে নির্বাচন করুন আমি জীয়োজেব্রা ডকুমেন্টস এ যাব
ফাইলের নাম লিখুন এবং save এ টিপুন
উল্লেখ্য নাম উপরের প্যানেলে প্রদর্শিত হবে এবং এটি সব জীয়োজেব্রা ফাইলের মতই Ggb ফাইল হিসাবে সংরক্ষিত হয়
এখন একটি ফাইলকে খোলার জন্য ফাইল open এ টিপুন এবং খোলার জন্য যে কোনো ফাইল নির্বাচন করুন
অবশেষে নির্দেশিত কাজ
নির্দেশিত কাজ এ সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুলের ব্যবহার করে একটি আয়তক্ষেত্র আঁকুন ওটা দিয়ে শুরু করি
তারপর সমান্তরাল এবং উল্লম্ব রেখার ব্যবহার করুন
ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস এবং ডিসট্যান্স অথবা লেংথ টুল ব্যবহার করুন
অবশেষে আপনি যে আয়তক্ষেত্র নির্মান করেছেন তা মুভ টুল ব্যবহার করে পরীক্ষা করুন তাছাড়া ফ্রী অবজেক্টসমুক্ত বস্তুগুলিস্থানান্তরিত করুন
আমি এখানে ইতিমধ্যেই এই নির্দেশিত কাজ করে রেখেছি
আমি রেখাংশ আব থেকে শুরু করেছি এবং আয়তক্ষেত্র আবেদ নির্মিত করেছি
এখন আমি যদি মুভ টুল আইটেম এ টিপি এবং ফ্রী অবজেক্টগুলি স্থানান্তরিত করি লক্ষ্য করুন যদি সঠিক ভাবে নির্মিত করা হয়ে থাকে তাহলে যে কোনো অবস্থাতেই আয়তক্ষেত্র আবেদ একটি আয়তক্ষেত্রই থাকবে
আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে ধন্যবাদ জানাই যা তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এবং আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ